বলছি Clear শুনতে পাচ্ছিস

হ্যা হ্যা হ্যা হ্যা বলছি শোনা আমি Actually বসে বসে Phone ঘাটতে ঘাটতে তোকে একটু phone করে ফেললাম তার পেছনে মূলত কারণ তা হচ্ছে যে প্রচুর food Vlog দেখছিলাম বসে বসে এবার জানিসই Food Vlog দেখা মানেই Craving হওয়া তো বলছিলাম শোন না একটা plan করলে হয়না যে এরকম একদিন সবাই মিলে বন্ধুরা মিলে সবাই মিলে একসঙ্গে Meet করলাম করে না হয়ে বিভিন্ন একটা জায়গায় গেলাম যেখানে অনেক গুলো Food Variety পাওয়া যায় ঠিকাছে তো ওখানে গিয়ে না হয়ে আমরা Try করলাম বিভিন্ন খাবার দাবার যেরকম ধরে নে Street Food basically বলতে চাইছি তোকে এবার এরম ও করা যেতে পারে তাহলে সেই ক্ষেত্রে না আমার একটা suggestion আছে bakers lane কিন্তু অবশ্যই যাবো মানে একটা ইচ্ছা তো আমার বরাবর ছিল এবার মানে কিছুদিন আগে না দুটো বন্ধু মিলে গেছিলাম তো Deckers lane না গিয়ে তোর চিত্তবাবুর দোকান তোর ওদের যে Fish Fry টা try করেছিলাম মানে বিশ্বাস কর অসাধারণ খেতে মানে Actually যে ভেটকীর Stuffing টা এত সুন্দর ভাবে দেয়না মনে সত্যি এ খুব ভালো লেগেছে তো ওটা রাখবই মাথায় ওটা কে miss করা যাবেনা বাকি তুই বল তোর কোনো Suggestion থাকলে বল তাহলে কি এরম করে একটা Plan করা যেতে পারে যে এরকম আমরা ধরে নেইএকদম Breakfast to dinner একটা Plan করলাম মানে Breakfast এক জায়গায় আবার Lunch করলাম এক জায়গায় Evening snacks এক জায়গায় আবার Dinner তা আরেকটা জায়গায় তাহলে তো খুব ভালো হয়ে খুব অসাধারণ Plan হবে তাহলে সেই ক্ষেত্রে না আমার কাছে একটা কাজ করবো আমার কাছে একটা দোকান আছে তোর মানে চেনা জানার মধ্যে সেটা হচ্ছে College street এর নাম তো শুনেছিস Kolkata college street ওখানে তোর পেনোরামা বলে একটা দোকান আছে ঠিকাছে ওখানে কচুরি তা খুব ভালো করে মানে ওটা বহু পূর্ণ নেতাজি সুভাষ চন্দ্র বসে এর আমল এর সময় কার দোকান মানে সেখানে এখনো এখনো বিভিন্ন বড় বড় সব মানে চলো চিত্র আমাদের West bengal Tollywood এর যত Actress ফেক্ট্রেস সব ওখান থেকেই খেয়ে খুব নাকি অমাইক একটা Taste ওটা ওখানে আমরা কচুরি Try করতে পারি তারপর ওখান থেকে না College street এ তোর এর তোর cafe coffee house coffee house coffee house এর চা ওটা একটা অবশ্যই মান্না দের সেই করা গান এ

তো সকাল সকাল কচুরি খেলে না পুরো দিনটা Acidity তে ভুগতে হোৱে তো আমার মনে হয়ে Best option যদি হয়ে থাকে আমরা সবাই Chinese আর Momo খেতে সবাই ভালোবাসি তো যদি আমরা যাই হচ্ছে আমাদের টেরিটি বাজার অহনে সকাল সকাল একদম ভোর বেলা গিয়ে পৌছালাম ওখানে একটা experience ও হবে খানে Chinese temple রয়েছে কালী ঠাকরের খুব সুন্দর Temple রয়েছে এবং ওখানে খাওয়া দাওয়াও পুরো Chinese authentic chinese food যেটা পূরো Steam এর ওপর থাকে যেটা খেলে তোর কোনো Problem হবেনা

All in all হচ্ছে China town তাই তোকে আমি জিজ্ঞাসা করলাম ওটা টিরিটি বাজার কিনা তুই যেটা বলছিস একমি তাই তুই যেটা বলছিস China town যেরকম একটা Authentic জায়গা সেরম তেরোটি Bazaar ও হচ্ছ একদম Authentic জেগে মানে যখুন China থেকে আমাদের এখানে এসছিল লোকেরা তখন বিভিন্ন জায়গা ছিল তো china town চিংড়ি ঘটার ওখানে কিছু লোক ছিল আর কিছু লোক ছিল Central avenue এর ওখানে ঠিকাছে এবং আরো বিভিন্ন জায়গায় লোকজন ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় রয়েছে তো Basically mainly তুই যদি এর Google এ গিয়ে Search করিস Morning breakfast in kolkata

আছে তাহলে তো ধাবা দিয়ে কথা মনে পড়লো তাহলে এটাও তো করা যায় সে সকালে Breakfast তা টেরিরি বাজার এ করলাম Then আমরা এখন থেকে কোলাঘাট চলে গেলাম দুপুরের Lunch তা সেরে পাঞ্জাব বা ওখানেই কোনো একটা তোর Outlet আছে ওটা সেরে Bengal মানে ওদের ওখানে আমি একবার খেয়েছিলাম মানে সত্যি খুব ভালো লেগেছে মানে ওদের খাবার তা এতটা মানে Rich না কিন্তু মানে Traditional way তে খাবার তা বানানো ওহ তো খাবার টানা ভালো খেয়ে মজা আছে Taste আছে খাবারে আহ হ্যা এইটা তো কিন্তু একটা বেশ ভালো Plan মানে হচ্ছে তোর Long drive হয়েযাবে ছোট খাটো একটা আর তার সঙ্গে আমাদের একটা Food explore ও হয়ে যাবে বেপার টা তো এইটা করা যেতে পারে মানে সকালে একদম ছটা সাড়ে ছটার মধ্যে Breakfast করে তো বেরিয়েগেলাম কোলাঘাট ওখানে তোর Lunch করলাম লাঞ্চে authentic punjabi food authentic indian cuisine try করলাম তারপর নয় ওখানেই খুব ভালো ওই চা হয়ে হয় শুনেছি চা ওখান থেকে খেয়ে ওখান থেকে ফেরার সময় নয় ডিনার তা না হয়ে এবা তুই বল Dinner টা আমরা না হয়ে এবার তুই বল Dinner কোথায় করবি Dinner কি বাড়িতে করবি সবাই মাইল বাড়িতে ফিরে এসে একটা flex Mood এ সবাই মিলে নয় একসঙ্গে রান্না বান্না করে খেলাম কি বলিস আহ বুদ্ধি তা খারাপ না তবে জানিস একটা কথা সারাদিন এরম ঘুরে না খাওয়াদাওয়ার পর একটু Exhaustion এর পর আমার মনেহয়েনা যে বাড়িতে ওই ভাব কেউ আরকি রাত্রে এসে রান্না করে কেও সেটা করতে হইবেনা তার থেকে ভালো আমরা আর একটা বুদ্ধিও করতে পারি সেটা হচ্ছে বাইরে না খেয়ে আমরা বাড়িতে বানালাম সেটা কেমন হয় এর মানে বাড়িতে তোর Lunch করবো Dinner তা বাইরে করবো আহ সেরকম না ধরে দুটোই আমরা বাড়িতে করলাম মানে ধরে একটা Picnic এর মতন হয়ে গেলো আমি মোতে ওই Tandoori chicken বানাতে শিখেছি আচ্ছা আচ্ছা আচ্ছা তও মানে Professional বলবোনা ওই একটু খানি Basic idea দিয়ে মানে একা থাকি তো জানিসই তাই এই ভাবে করলে ভালো হয়ে Taste তা ভালো পাওয়া যায় তো বাস ওই দোকান থেকে মসলা পাতি এখন তো সব Ready made এ পাওয়া যায় কিনে নাও কিনে Just marinade করো তও বাড়িতে থাকলে সবাই মাইল একসাথে করবো মসলা পাতি তোরাও একটু এগিয়ে দিতে পারবি তারপর তো বেপার তা যায় জম জমাট হবে তোর কি মনে হয়

মানিক তোলা বাজার চলে এলাম ওখান থেকে মানিক তোলা বাজার থেকে জাজ লাগবে সব জিনিস পত্র কিনে নিলাম Lunch এর জন্যে এবং Dinner এর জন্যে কিনে নিয়ে বাড়িতে ঢুকে গেলাম তারপর পুরো আমায় তাই আমরা বাড়িতে সবাই মাইল একসাথে রান্না বান্না করলাম করা কারণ তো শুধু Chicken tandoori খেয়ে তাই না তাহলে Authentic food যদি try করতে চাই মানে ধরে মানে ধর জেরোম আমি খুব ভালো হচ্ছে চিংড়ি মাছ মাছ এর আইটেম ভালো করতে পারি তুই হজানিস হলো ভাবে সেটা আমার একটা বন্ধু আছে তো ও খুব মানে পছন্দ করে চিংড়ি তো যদি রকম মানে একটু দাব চিংড়ি বা একটু চিংড়ি মাছ এর মালাই করি করলাম তার সংঘে ধরেন ভেটকীর পাতুরি আর Normal ধরেন Rice চাটনি যা হয়ে নরমাল জিনিস পত্র তোর হেল করবি আমাকে একটু মানে ভালোই সবাই মিলে একসাথে করলে একটা জম জমাট বেপার হবে একটু খাওয়া দাও হবে একটু হয় হুল্লো হবে ইটা একটা ভালো জিনিস হবে ভালো বুদ্ধি দিয়েছি এটা এটা করা যায় কিন্তু আর একটা কথা তুই তো Biriyani ভালোই বানাস আর তাহলে Biriyani তা রাখিসনা সন্ধে বেলা Preparation করা শুরু করবি তাপর ৰাতিৰ বেলা গিয়ে বিরিয়ানি তা খেলাম আমরা সেটা কেমন হয়ে হা Biriyani তবে Biriyani হলে কিন্তু Obviously mutton biriyani বলতে মানে তুই Mutton biryani কথা বলি আমার মানে প্রথম মানে মাহায়ে আসলো যে ঔধ বা আর্সেনাল এদের বিরিয়ান মানে খেচি কত বছর হয়েগেছে কত বছর বছরই হয়ে গেলো মানে এখন ওদের মতো মনেহয়েনা আজকের Date এ কেও বানায়ে তারপর এই যে দাদা বৌদির বিরিয়ানি বল না ধরে Local আরোকত আছে নৈহাটির এখানে দোকান খুলছে তোর Bombay biriyani এরাও মানে Local market হিসাব ঠিকাছে খারাপ না তবে আমার মনে হয়না এদের যে দামটা একটু বেশি নিয়ে Comaparetively যেটা কিনা তোর আর্সেনাল বা ওদের ওদের রান্না তো তুই নিশ্চই খ ছিল ঔধ বা আর্সেনাল এদের রান্নার সাথে এদের রান্নার তফাৎ করলে মানে যেটা তোকে বললাম মানে ব্যক্তিগতভাবে আমার মনেহয় যে এরা দাম তা একটু বেশি এ নেয় আহ Actually না বেপার তা কি বলতো আমি তোকে বলছি আউধ বা তোর

মানে কি বলবো Fan আমি মানে কি বলবো তো সে ক্ষেত্রে আমি বলতে পারি যে দাদা বৌদির বিরিয়ানি তে Muttoner piece তাই থাকে দুশো থেকে আড়াইশো গ্রাম

তবে এটা কি ওদের যে খাবার এর Taste তা Biriyanir taste টা যেটএ ওরা বানায়ে মানে আলু সেদ্ধ করলো সেই রোষ সেই সেই যেই জলেই যে বাকি অন্য খাবার গুলো তৈরী হচ্ছে তো ওটা আর আমাদের এই Local market এর তোকে যেটা বছিলাম যে নৈহাটির এখন যে তোর Bombay biryani নাম করেছে এদের আমার মনেহয় দাম তা বেশি দাদা বৌদির বিরিয়ানি যেমন আমাদের একশো দেড়শো না আড়াইশো টাকা হচ্ছে তোর দেড়শো টাকা হচ্ছে তোর Half plate আড়াইশো মনে হয় Full plate ওরা সেই Rate তাই কি কিন্তু এখানে নিয়ে কিন্তু এদের এখানে Taste তা খুব একটু Odd লাগে ভাল লাগেনা ওই আরকি তও মানে Local market হিসাব হ্যা বলবো এদের Taste তা ভালো তাহলে একটা Plan করি আমি তোকে বলি শোন সেটা হচ্ছে যে Mainly তো আমাদের আড্ডা মারাটা তো motivation এর মধ্যে রয়েছেই তো আমরা যদি না হয়ে সকালে বেলা breakfast রান্না বান্না যত সরঞ্জাম সব কিনে দুপুরটা Lunch ফঞ্চ করে একটু ল্যাড খেলাম সারা দুপুর মানে খাওয়া দাও করে নিয়ে এর পর না হয়ে সন্ধে সন্ধে একটু বেরোলাম বেরিয়ে একটু আমরা চলে গেলাম দাদা বৌদির বিরিয়ানকি খেতে বারাকপুরে এ কেমন হয়ে সেটাও একটা ভালো বুদ্ধি দিয়েছিস সেটা

সেটা সত্যি কথা এটা মানে একদম ভালো কত মানে বুদ্ধি দিয়েছিস তবে আর একটা কথা মাথায় আছে ফোট্ করে মনেপড়লো বিরিয়ানি ছাড়াও আমরা কিন্তু অনেক কিছু Try করতে পারি দেশি মানে ধরে মানে যে Traditional যে বাঙালি থালি সেটা করলে কেরাম হয়ে Try করলে বাঙালি থালি তো দুপুর খাচ্ছি আমরা বাঙালি খাবার আমরা আমরা তো দেশি Traditional বাঙালি থালি এ তো খাচ্ছি আমরা না কিন্তু সেটা তো বাড়িতে বানাচ্ছিনা ধরে তুই বলি আমি জেরোম বললাম যে আমি Tandoor তা আমি পারি তুই জেরোম আমায় বললো চিংড়ি তা পারি তো এগুলো বাদেও তো অনেক কিছু হয়না যেটা কিনা আমরা বাড়িতে Try করতেপারি বা হয়ে আমরা পারলেও কিছু সময় র মধ্যে সেই সব কিছু এনে মসলা সব কিছু করে আমার মনেহয়েনা সেটা আমার বাড়িতে পারবো তো তার থেকে ভালো কোনো Suggestion কিছু দিতে পারবি যে যেখানে ধরে আমরা বাইরে গিয়েই খেললাম যেমন ধরে তোকে আমরা বললাম না যে আমার দিদি সেরে পাঞ্জাব বা সেরে বেঙ্গল এ গেলাম ইটা ইটা একটা কোলা ঘাট কিন্তু দূর ও হয়ে যাবে তও ধরে মানে এই যে আমরাদের যেই Plan তা হলো যে আমরা বাড়িতে আমরা খেলাম তারপর দাদা বৌদি তে খেলাম ইটা কে যদি একটু Chnage করলেকেমন হয়ে যে ধরে আমরা দুপুর বেলা Actually authentic traditional khabar খালি আমরা কথাও খেলাম সন্ধে বেল শুরুকরল ধরে Biriyani দিয়ে

মানে তুই যেটা বলছিস যে Plan টা খুব ভালো কিন্তু ইটা একদিনের জন্যে ঠিক না আমি তোকে বলছি দুফুর বেলা টুডে একটা Heavy খাবার দাবার খেয়ে রাতের বেলায় আবার Heavy খাবার দাবার খাওয়া তা একটু চাপ হয়েযাবেনা সেই জন্যেই ভাবলাম যে যদি বাড়িতে আমরা নিজেরা বানাই মানে অটো টা তো Rich হবেনা খাবার দাবার তো ইটা করতে পারলে অথবা একটা কাজ করা যেতে পারে যেহুতু তোর Indian খাবার এত ইচ্ছা Chicken খাবার এত ইচ্ছা তো তাহলে আমরা Multi cuisine restaurants এ যেতে পারি যেখানে তোর Indian chinese mughlain thai everything ওখানে একটা জায়গা তাই পেয়ে যাবো ফলে যদি আমরা ছ সাত তা যার যেটা পছন্দ সে সেটা ওখান থেকেই খেতে পারবে ম্যানএ Basically বলতে গেলে তুই কেমন বলছিস যে ধরে আমরা কেন Buffet type যেমন ধরে আমাদে তোর কেউ কি বলে বার্বিক নেশন মানে ওখানে তো Mixed north indian আর তোর Indian plus সব কিছু মিইউয়ে একটা বানাই তো ওরকম কিছু বাকি তো অন্য কোনো SuggestionITC এরকম কিছু বলছিস কি না আমি ITC বলছিনা ওটা অনেক Expensive হয়েযাবে আর তো আমি Barbecue nation টা ভালো কিন্তু মানে ওখানে তোর Biriyani ও রয়েছে ওখানে Chinese খাবার ও রয়েছে তবে হা ওখানে একদম Authentic bengali খাবার কি পাবিনা সেটা তুই পাবি কাস্টরি তে কস্তুরী তে কদম ব্যাংক খাবার পাবি মানে দক্ষ তুই হচ্ছে ওই চিংড়ি মাছ দিয়ে সাথে কচুর সাজা রাত্তিরবেলা নিশ্চয়ই খবিনা তো সেই জন্যে বলছিলাম বাঙ্গালী আইটেম তা দুপুরে খাচ্ছি খাই রাতের জন্যে না হয়ে তোর কিছু অন্য রাখি হম সেটাও করা যায় সেটা আকদ ভুল বলিসনি তবে আর একটা কথা মনে পড়লো যে তুই sixth ballygaunge place এর নাম শুনেছিস Palace না Place যেন আঃ ওদের টষ্টে কোরেসিস খাবার আমি তাতে করিনি কোনদিন নাম শুনেছি ফোট্ করে কথা তা মনে পড়লো তাই তোকে জিজ্ঞাসা করছি অসাধারণ ওটার Fish fry টা মানে আমি দেখ Fish fry নিয়ে আমি তোকে বলবো সেই ক্ষেত্রে চিত্ত বাবু বা তোর মিত্র Cafe আর আমি জেহে টু ওখানের তা Try করিনি তাই আমি কোনো Arguement করবোনা তও আমার মনেহয় যে এই দুটোর মোফাধে আমার প্রিয় লাগে হচ্ছে Fish fry বলতে গেলে আমার মনেহয় এই জাগা তা যে নিয়ে মিত্র কাফে নয় তোর চিত্ত বাবু কারণ মিত্র ক্যাফেও আমি Try করেছি মিত্র কাফে Fish fry no doubt মানে সত্যি ভালো এদের দেখবি একটা Outlet আছে তোর New town এর ওদিকে New town রাজার হাত এর Side এ একটা Outlet আছে সত্যি মানে একবারই খেয়েছি এখনো মনেআছে Taste তা মুখের মধ্যে ভাসে মনে হয়েন সেই মুখ সেই লালা পড়ার মতো অবস্থা হয়ে এত তা সুন্দর ওরে চিত্তবাবু ও খেয়েছি তোর তোকে যেটা বলাম যে বন্দুরা গিয়ে যে ওয়া ভালো লেগেছে এর বাইরে আমার মনে হয়না যে হয়ে কলকাতা তে র মধ্যে কেও ভালো করতে পারে হম তা অবশ্য ঠিকআছে সেটা হয়ে দেখা যাবে But তবে আমার মনেহয় যে তোর দুফুরবেলা

তো আমার ইচ্ছা একদম Plain dehradun rice এর ভাত তার সঙ্গে ধরেন Veg ডাল তার সঙ্গে কোনো একটা ভাজা যে ভাজা এ সত্যি খেতে ভালো বাসে ধরেন বেগুন ভাজা বা আলু ভাজা এরম ধরণের হম জমে যাবে বাস তাহে তো হয়েগেলো ওটা Done তাহলে ওটা গেলো তার সঙ্গে দু রকমের মাছ তো বলাম একটা হচ্ছে কলাপাতার মধ্যে ওই ভেটকি পাতুরি আর একটা হচ্ছে তোর চিংড়ি মাছ যে ধরে ডাভ চিংড়িও করা যেতে পারে আর সবাই যদি বলে যে না চিংড়ি মাছের মালাই Curry খাবো তাহলে চিংড়ি মাছের মালাই Curry ও করা যেতে পারে উম ভালো বুদ্ধি দিয়েছিস কিন্তু তবে আর একটা ইশ খালি মাছের ওপরেই রাখবি chicken কিছু বানাবোনা Chicken বা Mutton আ দেখ Chicken mutton কোনো বললাম না কারণ দেখ রাত্তিরে তো আমরা খাচ্ছি আবার বাইরে গিয়ে বুঝলি তো তো আর তার মধ্যে তুই তো বলি Chicken tandoori বানাবি তো Chicken তো থাকছেই chicken tandoori তো থাকছেই আমাদের Snacks হিযাবে মানে আমরা

Traditional মানে বাঙালি যার জন্যে জানা মানে সেরম বলতে চাইছিস

সেটাও ভালো হয়ে একদম খারাপ বলিসনি তবে এর Tandoori starter এর জন্যেই কিন্তু ভাল লাগবে কিন্তু এর বিকাল করলে কেমন হয়ে সকাল ধর আমরা Startup মানে রাখলাম না Starting এর জন্যে Tandoori টা কারন সন্ধে বেলায় তো আমরা কিছু খাবোনা তাই তো সন্ধে বেলা ধরে Tandoori টা বানালাম হ্যান ওটাও করা যেতে পারে ওটা তো খুব্বি ভালো Idea সন্ধে বেলা Tandoori আর তার সঙ্গে জানিস তো

তো এগুলোর মধ্যে দুটো একটা Choice করেনিলাম একটা তো সেটা দিয়ে আমি বানাতে পারি Mojito তো সেটা Try করতে প্যারিস তোরা ওই Chicken tandoori এর সাথে

Mneu তা কিন্তু ভালোই জমছে আস্তে আস্তে দেখ ভালোই বুদ্ধি বেরোহে কিন্তু তবে এ একটা জিনিস তোকে একটা Story বলি মানে যে বিরিয়ানি এই Story তা জানিস Actually এই Biriyani কথা থেকে এসেছে Biriyani actually শুরু হয়ে মানে ইটা তো Biriyani কিন্তু মুঘলাই খাবার মুঘল দেড় খাবার হ্যান তো তখন যখুন আকবর যুদ্ধ করছিলো সেই সোমেয়ে কি হয়ে তো একবারের যেহেতু সেই সময় কি হয়ে বাবর্চি বা যারা সবাই তো যুদ্ধ করে তা সারাদিন পর এরপর সব এসেছে আসার পর ঠিক হয়েছে যে কে কি খাবে তো এবার বাবর্চি ও খানে যে বেস্ত বাবর্চিও যুদ্দ করেছে এসেছে সেও নিঃশাস নেবে একটু রেস্ট নেবে মানে একটু Rest নেবে সেই ক্ষেত্রে কি হয়ে যে বাবর্চি এশিয়া তোর হাড়ি করায় ম্যান হারির মধ্যে একসঙ্গে সব কিচু চাপিয়ে দিয়ে চাল মানে মসলা পাতি মাংস আলী দডিম্ ফিম যা আছে সব একসাথে ওরা চাপিয়ে দিয়ে চাপিয়ে দিয়ে কিছু বেশ একটা তাদের মধ্যে কথা বাত্রা হতে হতেই যে Main বাবর্চি ছিলেন সেনা ভুলে যায় বেপার টা যে সে করেছে ঠিকাছে

অনেক্ষণ পর যখুন মনে পরে জানিস তো বিরিয়ানি হতেও সময় নিয়ে তো দোমে দোমে আস্তে আস্তে হয়ে পিনাক পর যখুন গন্ধ তা পেয়ে তাদের মনেহয় তখন না তারা কি করে খুলে দেখে এবার সেটা কেই তারা যখুন Taste করে তো দেখে ইটা একটা Mixture এ খায়বার তা যায় তা সুন্দর হয়েগেছে তারপর থেকে ওটার নাম হয়েগেলো বিরিয়ানি জানিস আর ইটা সেই সময় থেকেই আজ অব্দিন আমাদের মধ্যে সব জায়গা চলে যাচ্ছে তো ইটা হচ্ছে আসলে Biriyani এর ইতিহাস ও বাহ ইটা আমার জানা ছিলোনা ঠিক তবে এই তোকে একটা জিনিস বলতে পারি তুই কি জিনিস Roll এর ইতিহাস কি

ঠিক এরওমি একটা গল্প যেখানে তোর এক রাজা মানে হচ্ছে ওখানে তোর যুদ্ধের আমায় বিদেশের কথা বলছি বাইরের যুদ্ধের সময় হবে ওদের খাবা দাবা তখন ওরা এরকম ওদের Bread রুটি কে Bread বলে তো তার সঙ্গে কিছু কিছু মাংস দিয়েছিলো যেটা ও একবারে ওই রুটির মধ্যে দিয়ে গোল করে খেয়েনিয়েছিলো তো তখন থেকে Roll এর উৎপাদন হয়ে যে রোল আসে কিন্তু আসলে এখন থেকেই আচ্ছা বাহ মানে আমরা খাবার দাবার গুলো এখন খাই আর পেছনে কত সুন্দর সুন্দর একেকটা ইতিহাস আছে যে যেটা আমরা কেও জানিনা একদমই তাই আর যেরকম আমাদের কিন্তু জেরোম বাঙালি দেড় সঙ্গে Tibetian দেড় সাথে একটা মিল রয়েছে জানস কি

দেখ পৃথিবীর বিখ্যাত দুটোই একটা হোকগে পিঠে একটা হচ্চে Momo দুটোই কিন্তু Same processing এ তৈরী হয়ে আচ্ছা তাই নাকি হ্যান আমার যেটা পুলি পিঠে করি